এ কত বড় একটা পাকারের কত কিছুই আছে দেখতে পাচ্ছি কত গাছপালা আছে দেখতে পাচ্ছি।

একটা ঘর দেখতে পাচ্ছি এরকম জল অলে-এ কত ফোয়ারা বসে আছে --

এইখানে একটা গ্যারেজ দেখতে পাচ্ছি গ্যারেজের কাছে এই একটা মেকানিক বসে আছে দেখতে পাচ্ছি একটা লোক আছে।

এই একটা সাইকেল দেখতে পাচ্ছি চেয়ার দেখতে পাচ্ছি স্কুল টার রঙ সাদা আ- হলুদ তো দেখ হলুদ আরো কত গাছ।

কত গাছ পালা দেখতে পাচ্ছি মেঘ দেখতে পাচ্ছি।

ই- কত কিছুই দেখতে পাচ্ছি। ই--